একটা স্কুটি রাখা আছে ।

ডানদিকে বহুত কয়টা গাছ আছে।

ছবিটাতে একটা স্কুটি আছে।

সামনের দিকে একটা সিঁড়ি আছে।

এই ছবিটা একটা চা বাগানের।

ছবিটা একটা দোকানের ভিতরের দৃশ্য।

দোকানে বহুত জিনিস রাখা আছে।

ডানদিকে নীচে একটা ক্যালেন্ডার রাখা আছে।

বহুত কয়টা কাঠের দুকান আছে।

গ্রে রংয়ের একটা দরজা আছে।

একজন মহিলা আছে তার পেছনে একটা বড়ো আয়না দেখা যাচ্ছে।

এই ছবিটা দিনের হয় ।

আর কয়টা বাস দেখা যাচ্ছে।

বহুত কয়টা লাইট জ্বলছে।